এ_সি ফ্যান দেখা যায়।

রয়েল প্লেস সাইন বোর্ড দেখা যায়।

ল্যাপটপ দেখা যায় এ_সি দেখা যায়।

ফুলের মালা দেখা যায় টুল দেখা যায়।

এই ছবিটি একটি চা বাগানের।

নদী আছে লাইট পোস্টের খুঁটি--

এই ছবিতে সেলুনের সাইনবোর্ড দেখা যায়।

এই ছবিতে পুরোনো দুর্গ দেখা যায়।

এই ছবিটিতে লাল রঙ্গের গেন্ডা ফুলের গাছ দেখা যায়।